স্টেশন - এ মানুষ জন নামার পর এই অটো রিক্সায় করে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছে যায়।

নিজে থেকে টিকিট কাটারও দুটি মেশিন রয়েছে। টিকিট কাউন্টার এ টিকিট কাটার লাইন পড়ে যায়।

এটি আমাদের এলাকার একটি পার্ক । এই পার্ক -টি ওয়াটার পার্ক । এই পার্ক -টি খুবই সুন্দর। পার্ক -এর ভিতরে অনেক ওয়াটার রাইড রয়েছে।

আবির রং মেখেছে। সকলে বিভিন্ন রকম পোশাক পরে রং মেখেছে। এই এলাকায় হোলি উৎসবটি খুব ধুমধাম করে পালিত হয়।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

এলাকার লোকেরা এই নদী থেকে প্রচুর মাছ সংগ্রহ করেন।

এবং সুন্দর আলোক রশ্মি দিয়ে সাজানো হয় এই চার্চ টিতে কোনো অনুষ্ঠানে প্রায় পাঁচশো জন লোক উপস্থিত থাকতে পারেন এই চার্চ টি--

পে করে প্রবেশ করতে হয় । এই শৌচালয়টিতে স্নান করারও ব্যবস্থা রয়েছে ।

এই জলাশয় এলাকার চারপশে অনেক চাষের জমি রয়েছে। চাষের জমি চাষের কাজে জলের--

ঝোঁপঝাড় জাতীয় অনেক গাছ রয়েছে। নদীটিতে মানুষ জন স্নান করেন মাছ সংগ্রহ করেন। নদীটি বেশ পরিষ্কার পরিছন্ন।

দোকানটি তে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যাদি যেমন সাবান ডিটার্জেন্ট বিস্কুট টোস্ট --

এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তাটির দুই পাশে অনেক চাষের জমি রয়েছে। চাষের জমি গুলিতে--

এটি আমাদের এলাকার একটি নদীর ঘাট। এই নদীর ঘাট টি বেশ পুরানো। এখানে নদীটি বেশ চওড়া।

সেই বেড়া ভেঙে চলে গিয়েছে। পার্ক -এর ভেতরে রাস্তাটিতে পাতা পরে ও ঘাস জন্মে গেছে। এই পার্ক -এর ভিতরে একটি শৌচালয় রয়েছে।

এটি আমাদের এলাকার একটি লাইব্রেরি । এই লাইব্রেরি - টি দু তল। এই লাইব্রেরিটি বেশ বড়ো।

প্রভৃতি কম্পারেটিভ এক্সাম এর প্রিপারেশন দেওয়া হয় এখন থেকে পড়াশোনা করে অনেকে চাকরি পেয়েছেন এই--

এটি আমাদের এলাকার একটি মন্দির। এই মন্দির চত্বরটি বেশ বড়। এই মন্দির -এর পাশ দিয়ে--

এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তাটি খুবই জঞ্জাট। এই রাস্তার উপর দিয়ে--

ফাঁকা জায়গা রয়েছে এই হুন্ডটেড হাউস -টি পুরানো স্থাপত্যের একটি নিদর্শন। এই হান্টেড হাউস -টির দেওয়ালটি পুরানো।

এটি আমাদের এলাকার একটি চাষ এর জমি। এই চাষের জমি টিতে শীত এর সময় শীত এর সবজি--ন

সাজানো হয় চার্চ টির ভিতরে প্রধান ফাদার উঁচু সিংহাসনে বসেন অনুষ্ঠান এর সময় চার্চ টির ভিতরে |

ঘরের ছাউনি করা কুটির রয়েছে। অধিকাংশ লোকেরা বাইক করে এই পিকনিক স্পর্ট -এ আসেন। প্রতিদিন প্রায় দুইশ থেকে চারশো জন লোক এখানে পিকনিক করে।

গম্বুজ আকৃতির একটি ঘর রয়েছে। এই ছাদটি সঠিক পরিচর্যার অ- অভাবে ধুসর রঙের হয়ে এসেছে।

এটি আমাদের এলাকার একটি বই এর দোকান। এই দোকানটিতে বই খাতা পেন পেন্সিল পাওয়া যায়।

এই রাস্তাটির উপর দিয়ে বাস লরি সব সময় যাতায়াত করে--

এটি আমাদের এলাকার একটি রাস্তা এই রাস্তা টি ডবল রুট্টেড এই রাস্তার পাশেই বড়ো বড়ো আবাসিক বিল্ডিং রয়েছে।

এই রাস্তার এক পাশে একটি দূর্গামন্দির রয়েছে । সেই দূর্গা মন্দিরের পাশে অনেক ছোট ছোট দোকান রয়েছে এ এই রাস্তাটিতে সব সময় বাস --

এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তার উপর দিয়ে বাস অটো ট্যাস্কি যাতায়াত করে। বৃষ্টি হলে এই রাস্তার উপরে--